ডালে পাতাগুলো শুকিয়ে গেছে।

এখানে অনলাইন যাবতীয় কাজ করা হয়।

আরো অনেক কিছু দরকারি জিনিস রাখা আছে।

আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হইতেছে।

আমি ঠিক তখনই লক্ষ্য করলাম বা আমার বাড়ির উপরেই একটা সাইনবোর্ড লাগানো আছে।

এখানে অনেক ছোট ছোট ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

নদীটির পাশে অনেকগুলো সবুজ ছোট ছোট গাছপালাও আছে।

শপিংমলের ভিতরে অনেক রকমের জামা কাপড় রয়েছে।

তার পাশে অনেকগুলি সবুজ ও নীল কালার করে দেওয়া আছে।

আরেকটা বড়ো ঘর আছে বসার জন্য।

এটার চারদিকে ঘেরা রয়েছে।

এখানে কিছু কিছু মানুষ ওয়াকআউট ব্যায়াম করতেসে।

যার ওপর দিয়ে মানুষগুলো বাইক নিয়ে হেঁটে হেঁটে যাতায়াত করতেসে।

আমি এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর বাড়ি রয়েছে।

এখানে একটা ছেলে মোবাইল দিয়ে ছবি তুলতেসে।

দোকানের মধ্যে অনেকগুলো জিনিস আছে।

দোকানটার পাশে আরেকটি দোকান রয়েছে।

মানুষগুলো একে অপরের সাথে গল্প করতেসে।

এখানে সেলুনের বাইরে অনেকগুলো বোর্ড লাগানো রয়েছে।

মানুষগুলো বসে খাওয়া দাওয়া করতে পারে।